আমি এই দৃশ্যতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি বড়ো রাস্তা আছে এবং রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে।

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি বাড়ি আছে এবং বাড়িটির সামনে একটি বনের মতো আছে।